এর মধ্যে দেখা যাচ্ছে যে এখানে চাবির রিং বিভিন্ন রকমের টাইটেল নামের অক্ষরের কিছু কাঠের জিনিস বিক্রি করা হচ্ছে ।

ছবিটির মধ্যে দেখা যাচ্ছে যে এটি একটি ফরেস্টে এর ছবি মানে জয় ফরেস্ট এলাকার ছবি।

এবং এই নার্সারি টি হল রেহানা নার্সারি এবং এইখানে একটি বাইরে সাইনবোর্ড রাগানো রয়েছে সাইনবোর্ড এর মধ্যে কন্টাক্ট নাম্বার --